হুইল চেয়ার রাখা আছে। এবং উ-হুইল চেয়ার গুল নীল রঙ করা এবং এখানে প্রেসার মাপার যন্ত্রপাতি রাখা আছে।

সিনেমা হলের ছবি। যে সিনেমা হলে বক্স অফিস চলছে টনিক সিনেমা ।

বাইক সার্ভিসিং এর কাজ হচ্ছে এন্ড পরে রয়েল এনফিল্ড বুলেট এর একজন কাজ বাইক সার্ভিসিং এর কাজ করছে তার হাতের কাপড় আছে সেই সার্ভিসিং করছে। এবং--